আর এবং এই রুমটির মধ্যে দুটি আয়না লাগানো রয়েছে এবং আয়না টার চারপাশ দিয়ে ছোট ছোট সাদা লাইট লাগানো রয়েছে।

রয়েছে। বিভিন্ন কালার এর ফুলের চেন ও রয়েছে ফুলের থোকাও রয়েছে।